এখানে একটি রোড - এর ছবি দেখানো হয়েছে ।

কিছু কিছু গোলাপ ঠিকঠাক রয়েছে কিছু গোলাপের পাপড়ি ঝরে পড়ে গেছে ।

খাঁচায় একটি বাঘকে দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার ।

একটি বিয়ে বাড়ি প্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে যেখানটা বাইরে টাও খুব সুন্দর ভাবে গেট - টা সাজানো রয়েছে এবং গেট - এর চারপাশটাও--